কিছু বিহারী মহিলা ছট পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে ছট পুজো--

কিছু ইট দেখা যাচ্ছে ইটের সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন সামনে কতগুলি বালি পড়ে আছে।

এখানে ছবিতে সাতটি গন্ধ কুকুল একটি কাঠের উপর দাঁড়িয়ে এদিক ওদিক দেখা শোনা করছে । পাশে একটি অ্যালোভেরা র গাছ দেখা যাচ্ছে।

একটি বাড়ির বারান্দা দেখা যাচ্ছে বারান্দার উপর দুটি চেয়ার রয়েছে একটি কালো একটি হলুদ বারান্দার উপর একটি বালতি ওলটানো রয়েছে।